লিব্রিঅফিস রাইটার এ -একাধিক কলাম যুক্ত নিউজলেটার তৈরী সংক্রান্ত কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
লিব্রিঅফিস রাইটার এই টিউটোরিয়াল এ আমরা নিউজলেটার নির্মাণ এবং তাতে আর কি কি করা যেতে পারে তা শিখবো
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে গ্নু লিনাক্স এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
একটি নিউজলেটার কে ব্যবহার করা হয় একটি প্রকাশন হিসেবেযা নিয়মিত সময় অন্তর তার গ্রাহকদের বিতরন করা হয়
উদাহরণস্বরূপ পিরিওডিক্যাল প্যামফ্লেট ইত্যাদি
এতে বিভাগগুলি কলামে বিভক্ত থাকে যাতে পাঠক খুব সহজেই বিভিন্ন বিভাগের নিবন্ধগুলিতে চোখ বুলিয়ে নিতে পারেন
লিব্রিঅফিস রাইটার ব্যবহার করে এমন নিউজলেটার তৈরি করা যেতে পারে যাতে নিবন্ধ পড়া অনেক সহজ ও দ্রুত হবে
একটি নতুন টেক্সট ডকুমেন্ট খুলতে ক্লিক করুন ফাইল নিউ এবং টেক্সট ডকুমেন্ট বিকল্পটির উপর
এই ডকুমেন্ট টি সংরক্ষণ করুন ফাইলের নাম দিন নিউজলেটার
তাহলে আমাদের কাছে একটি নতুন টেক্সট নথি আছে নাম নিউজলেটার
এখন এই ডকুমেন্টর মধ্যে কলাম যুক্ত করা যাক
এটি করার জন্য প্রথমে মেনু বারের ফরম্যাট বোতামে ক্লিক করুন এবং তারপর কলাম ক্লিক করুন
একটি ডায়লগ বাক্সে বিভিন্ন বিকল্পগুলি প্রদর্শিত হচ্ছে প্রয়োজনমত কলাম সংখ্যা নির্বাচন করা
কলামগুলির প্রস্থ এবং ফাঁক নির্ধারণ করা
সেইসাথে বিভাজক রেখার বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করুন
এখন নিউজলেটার নথিটির জন্য ২ কলাম নির্বাচন করতে কলাম ক্ষেত্রের মান বাড়িয়ে ২ করুন
কলাম ক্ষেত্রের পাশে উপলব্ধ পাঁচটি আইকন এ বিভিন্ন বিন্যাসের পূর্বরূপ প্রদর্শিত হচ্ছে
এখানে দ্বিতীয় বিন্যাসে উপর ক্লিক করুন
কলামের বৈশিষ্ট্য নির্ধারক বাকি মানগুলি অপরিবর্তিত রাখুন
এবং ওকে বাটন ক্লিক করুন
আপনি দেখতে পাচ্ছেন টেক্সট এলাকায় ২ টি কলাম প্রদর্শিত হচ্ছে
এখন প্রথম কলামে একটি নিবন্ধ লেখা যাক
আমরা সেটির শিরোনাম দেবো নেচার লেখা গারো এবং আকার ১৫
এবং সেটির নীচে আমরা একটি নিবন্ধ লিখব
দেখুন যেইমাত্র প্রথম কলামের সমাপ্তি হল কার্সার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কলামে চলে গেল
এমনকি আপনি কলামে যেকোনো ছবি যুক্ত করতে পারেন এবং এটি যাতে কলামের মধ্যে ধরে যায় তাই সেটির মাপও পরিবর্তন করতে পারেন
এখন আপনি কিছু জায়গা ছাড়ার পরে কলামের মধ্যে অন্য একটি নিবন্ধ লিখতে পারেন
তাই দ্বিতীয় নিবন্ধটির শিরোনাম দেওয়া যাক স্পোর্টস গাঢ় লেখার আকার ১৫ তার নিচে আমাদের একটি নিবন্ধ লিখতে হবে
তাহলে বলা যায় কলাম এর ব্যবহার করলে পাঠকের জন্য একাধিক নিবন্ধ পড়া সহজ করে দেয়
এখন নিবন্ধ থেকে কিছু বাক্য মুছে ফেলা যাক যাতে সেটি শুধুমাত্র প্রথম কলামের মধ্যে ধরে যায়
এরপর পরবর্তী কলামে যাওয়ার জন্য ইনসার্ট বোতামে ক্লিক করুন এবং তারপর ম্যানুয়াল ব্রেক ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বক্সে কলাম ব্রেক বোতামে ক্লিক করুন এবং তারপর ওকে বাটনে ক্লিক করুন
আপনি দেখবেন আপনার কার্সার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কলামের উপর চলে আসছে
তাহলে আপনি এই কলামে আরেকটি নিবন্ধ লেখা শুরু করতে পারেন
বিন্যাস সংক্রান্ত সব বিকল্প যেমন বামে বিন্যাস ডানে বিন্যাস লেখার পটভূমিতে রঙ যোগ লেখা উজ্জ্বল করা এবং আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য যোগ করে লেখাকে আকর্ষণীয় করে তোলা যেতে পারে
উদাহরণস্বরূপ আপনি লেখার একটি অংশ নির্বাচন করুন যার পটভূমিতে আপনি রঙ প্রয়োগ করতে চান
এখন টুলবারের ব্যাকগ্রাউন্ড কলর আইকনের উপর ক্লিক করুন এবং তারপর সবুজ 4 ক্লিক করুন
দেখুন নির্বাচিত লেখার পটভূমির রঙ পরিবর্তন হয় হাল্কা সবুজ হয়ে গেছে
এইভাবে আপনি লেখার বিভিন্ন অংশে পটভূমিতে পছন্দমত বিভিন্ন রং দিতে পারেন
এমনকি আপনি নিউজলেটারে ব্যানার যুক্ত করতে পারেন তারজন্য প্রথমে অঙ্কন টুলবারের টেক্সট বিকল্পে ক্লিক করুন
এখন এই টেক্সটবাক্স টিকে ডকুমেন্ট এর এমন কথাও রাখুন যেখানে কোন লেখা নেই
টেক্সটবাক্স এর ভিতরে আপনি যে কোনো লেখা লিখতে পারেন যা একটি ব্যানার বা বিজ্ঞাপন হিসেবে কাজ করবে
তাহলে কিছু লেখা যাক থিস আইএস a নিউজলেটার
এমনকি আপনি এই লেখাতে ইফেক্টস যুক্ত করতে পারেন
উদাহরণস্বরূপ প্রথমে লেখার উপর ডান ক্লিক করুন এবং তারপর মেনুতে টেক্সট বিকল্পে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যাতে টেক্সট এবং টেক্সট অ্যানিমেশন নামক দুটি ট্যাব রয়েছে
টেক্সট অ্যানিমেশন ট্যাবে ক্লিক করুন
এই ট্যাবে ইফেক্টস ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিকল্প রয়েছে
নিউজ লেটার এর লেখা মিটমিট করার জন্য ব্লিঙ্ক বিকল্প ক্লিক করুন
এবং পরিশেষে ওকে বোতামে ক্লিক করুন
দেখুন থিস আইএস a নিউজলেটার লেখাটি ডকুমেন্ট এ ক্রমাগত মিটমিট করছে
একইভাবে লেখাতে বিভিন্ন ধরনের ইফেক্টস এবং গ্রাফিক্স প্রয়োগ করা যায়
এখন পরের পৃষ্ঠায় একটি নতুন নিবন্ধ লেখার জন্য আপনি প্রথমে ইনসার্ট বোতামে ক্লিক করুন
এবং তারপর ম্যানুয়াল ব্রেক বিকল্পে ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বক্সে পেজ ব্রেক বোতামে ক্লিক করুন
এবং পরিশেষে ওকে বোতামে ক্লিক করুন
দেখুন আপনার কার্সার পরের পৃষ্ঠায় চলে এসেছে
এই পৃষ্ঠায় আগের পৃষ্ঠার মত একই কলাম বিন্যাস রয়েছে
আপনার প্রবন্ধের একটি শব্দ গণনা বজায় রাখার জন্য প্রথমে আপনার লেখার একটি অংশ বা সম্পূর্ণ লেখাটিকেই নির্বাচন করুন
এখন মেনু বারের টুলস বিকল্পে ক্লিক করুন
এখন ড্রপডাউন বাক্সে ওয়ার্ড কাউন্ট বিকল্পে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স প্রদর্শিত হছে যাতে আপনাকে বর্তমান নির্বাচিত অংশ সাথে সাথে সম্পূর্ণ শব্দ গণনাও দেখানো হচ্ছে
এটা আপনাকে নির্বাচিত লেখার এবং তার সাথে সম্পূর্ণ নথির অক্ষরের মোট গণনাও দেখায়
ডকুমেন্ট লেখার সময় বানান পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে করা যায়
টুলবারের অটোস্পেলচেক আইকনের উপর ক্লিক করুন
এখন যদি নিবন্ধ লেখার সময় কোন বানান ভুল থাকে তাহলে রাইটার স্বয়ংক্রিয়ভাবে সেটির নিচে একটি লাল লাইন দিয়ে দেখিয়ে দেবে
উদাহরণস্বরূপ আপনি যদি ক্যাট শব্দের বানান C A A T লেখেন এবং স্পেসবার টেপেন তাহলে তার নিচে একটি লাল লাইন প্রদর্শিত হবে
কিন্তু যখন আপনি বানানটি ঠিক করে নেবেন লাল লাইনটি চলে যাবে
অতএব আমরা দেখছি পূর্ববর্তী টিউটোরিয়াল এ আলোচনা করা সমস্ত ফর্ম্যাটিং বিকল্পগুলি নিউজলেটার এর মধ্যে প্রয়োগ করা যেতে পারে
এখন আমরা লিব্রিঅফিস রাইটার সংক্রান্ত এই টিউটোরিয়াল এর প্রায় শেষে এসে গেছি
সংক্ষেপে আমরা শিখেছি লিব্রিঅফিস রাইটার এ কিভাবে নিউজলেটার তৈরি করা যায় এবং তাদের ওপর কিছু কাজ সম্পাদনা করা যেতে পারে
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়